এর মানে বাঙালির পুজোগুলোতে ও তারা নিজেকে মাতিয়ে তোলে ফলে কি হয় এই দেখ সমস্ত বর্ণের মানুষ কিন্তু একসাথে পুজোতে মানে আনন্দ করছে একসাথে থাকছে মেলবন্ধন করে থাকছে। এটা দেখে কিন্তু ভারতবাসীর একটা গর্বের বিষয় বলা হতে পারে। এ ভারতে হয়তো বিভিন্ন জাতি জাতি বর্ণের বসবাস তারই মধ্যেই একই সাথে একটা পুজোয় তারা দেখ মেতে উঠছে মানে খুব ভালো দিক বলতে গেলে একটা দেখ তারা সকলেই আনন্দ করছে বাঙালিদের পাশাপাশি ফলে কিন্তু ভালো লাগছে, আমি দেখলাম এবছর, ও এটাই আমার সব থেকে দেখা শ্রেষ্ঠ উপহার বলতে পারিস তুই মানে পুজোতে সব থেকে ভালো লাগলো, মানে আমি নিজের চোখে দেখেছি বিভিন্ন সব বর্ণের মানুষকে পুজোতে ঘুরতে বা পূজা মন্ডপে গিয়ে ঠাকুর দেখতে খুব ভালো লেগেছে কিন্তু এটা। একদম একদম দেখ তোকে বলি দেখ আমি তো প্রথমত মুসলিম দেখ ঠিক আছে? তা আমার কথাই তোকে বলি দেখ মুসলিম হয়ে কিন্তু আমি পূজার কথার বল কিন্তু পুজোতে আমি কিন্তু বাদ দিনা। আমার অনেক friend আছে যারা তারা হিন্দু কিন্তু আমাদের ঈদে আসে। এটা নিয়ে কোনো fact নয় যে মুসলিম করতে পারবে হিন্দু করতে পারবে দেখ আমাদের ধর্মে বা কোন ধর্মের কোনো গ্রন্থে লেখা নেই মুসলিম হিন্দুদের পুজোতে আসতে পারবে না কিংবা, এই হিন্দুরা মুসলিমদের ঈদে যেতে পারবে না এটা কোন fact নয় ঠিক আছে কিন্তু কিছু কিছু মানুষের মানে কিছু মানুষের জন্য আর কি অনেক কিছু ভেদভাদ হয়ে যাচ্ছে।

হিন্দু কেও একজন থাকলো সেও একটা মানুষ মুসলিমের জন্য কেও একজন ব্যাক্তি থাকলো সেও মানুষ আসল কথা হলো কি এটাই জাতি ধর্ম বলতে কিছুই নেই সবাই কিন্তু এক, জাতিধর্ম বর্ণ মিলেমিশে কিন্তু,

একদম একদম একদম, ঠিক বলেছিস একদম আর দেখ পুজো মানেই তো আনন্দ ঠিক আছে পুজোর তো পুজো বল, তারপরে দূর্গা পুজো বল, সরস্বতী পূজা বল সব পুজোতেই তাই কিন্তু একটা আনন্দ আলাদা। দেখ আমার ক্ষেত্রে যদি বলা হয় দেখ আমি অফিসে তো সেই পূজাতে ছুটিই থাকে ঈদেও ছুটি থাকে তার ক্ষেত্রে যদি বলা হয়, দেখ আমি পুজোতে যেহেতু আমাকে আমাকে আমার ফ্রেন্ডরা যারা আছে অফিসের ফ্রেন্ডরা আর কি, ওরা কি করে দেখ পুজোতে আমাকে নিমন্ত্রণ করে, একটা টি-শার্ট কিংবা শার্ট আমাকে gift করে। পুজোকে, যে এইটা পড়ে আসবি। তাহলে কতটা ভালোবাসে দেখ আমাদের যখন ঈদ হয় তখন আমিও কিন্তু ওদেরকে gift করি টি-শার্ট বা শার্ট অবশ্যই আসবি। তাকে নিয়ে বা তাদের বাড়িতেও নেমন্তন্ন করে আসি, এটা কোন মাইনে রাখে না যে হিন্দু কিংবা মুসলিম ও ওর জাতিতে যেতে পারবে না। ও ওর ধর্মে যেতে পারবে না এটা আমার মাইনে রাখেনা। হিন্দু মুসলিম ভাই ভাই আমরা।

হ্যাঁ, তুই একটা কথা ঠিকই বলেছিস তবে একটা কথা আমাদেরকে মানে মাথায় খেয়াল রাখতে হবে যে মানে এই জিনিসটা প্রত্যেকটা মানুষের মধ্যে সচেতনতা মানে সচেতনতা আনতে হবে মানে এই জিনিসটার সম্পর্কে। তথে আমাতে আজকে দুজনে মিলে যদি সচেতন হয় বা দুজন মিলে যদি জিনিসটা বুঝতে পারি তাহলে কিন্তু পৃথিবীর মানুষ কখনোই বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এক হতে পারবে না এই সচেতনতা যদি আমরা সকলের মধ্যে ছড়িয়ে দি তাহলে কিন্তু এক হয়ে যাবে ফলে কি হবে বলতো, ফলে একটা কিন্তু মানে ভালো একটা সম্পর্ক গঠিত হবে ফলে দেশটাও কিন্তু সুন্দর একটা পরিস্থিতিতে চলে যাবে তাহলে সবাই সবার কিন্তু একটা ভালো লাগবে বুঝলে তো বেশ ঠিক আছে মানে এসব বাদ দে, একটা কথা তোকে বলি মানে পুজোতে এ চারদিন পুজো, চারদিন পর্যন্ত তুই কোথায় কোথায় ঘুরলি কি বা কতো ঠাকুর দেখলি? কোন মন্ডপে ঠাকুরটা সবথেকে ভালো ছিল বা মেলা কেমন হয়েছে? আমাই একটু বল তোদের ঐদিক কার, এ এ মানে হয়েছে আর কি পুজোটা কত সুন্দর হয়েছে সেটা একটু বর্ণনা কর আমি একটু শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই পুজোর কথা দেখ যদি তোকে আমি বলি তো পুজোতে totally ধর আমি আহ কটা ঠকুর দেখেছি বলা হয় totally কিন্তু, মানে কুড়ি তিরিশটার ও বেশি মানে কিন্তু ঠাকুর দেখেছি অনেক জায়গায় ঘুরেছি আর কি, হয়তো সেই জায়গার নাম মনে নেই এখন, কিন্তু অনেক জায়গায় ঘুরেছি, প্রথম থেকে যদি start করি তো যদি বলতে লাগি তো আজকে শেষই হবে না। মানে অল্প করে উম ছোট্ট করে বলছি বুঝতে পারলি তো? হ্যাঁ হ্যাঁ তুই আমাকে ছোট্ট করে বল আর একটা কথা তোকে আমি বলি তুই যে বলছিস তিরিশটা ঠাকুর দেখেছিস সেটা তো গল্প শুনতে গেলে অনেকটা সময় লাগবে that was ঠিকই বলেছিস তবে ওই তিরিশটা যে ঠাকুর দেখেছিস মানে তারমধ্যে যে best. মানে পুজো মণ্ডপ যে হয়তো দুটো বা তিনটে বা প্যান্ডেল বা ঠাকুরের মূর্তি সম্পর্কে বা সেখানে যদি কোনো মেলা হয়েছে সেই সম্পর্কে বল আমি শুনি তারপরে তো আমি বলবো যে আমি কোটা ঠাকুর দেখলাম,

অবশ্যই অবশ্যই দেখ আমি যদি প্রথমত প্রথম দিয়ে শুরু করি দেখ প্রথম যখন বাড়ি থেকে বের হলাম আর কি আমার সামনে আর কি একটা প্যান্ডেল আছে তো সেখানে আমার যারা friend যারা, যদি বলা হয় অফিসের friend তো ওদের কে প্রথমত ডাকলাম তো ওদিকে প্রথমত আমরা আমার বাড়ির দিয়ে যে সামনে আসে ঐ দুটো আগে ঘুরিয়ে,

চাইতে এসেছে যে আমরা মুসলিম বলে চাঁদা দেব না না না না এটা কোনো মাইনে রাখে না চাঁদা চাইতে এসেছিলো তখন ই কিন্তু আমরা চাঁদা দিয়েছিলাম নিয়ে তারজন্য ঘুরে এলাম ওদের দেখিয়ে নিয়ে এলাম প্রথম ঠাকুরটা, তো বেশ মোটামুটি খুব ভালোই ছিলো খারাপ না আমি যদি বলতে যাই তাহলে, বুঝতে পারছিস তো তু আমার কথা শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ আমি তোর কথা শুনতে পাচ্ছি তুই বল আমি শুনছি কিন্তু খুব ভালো লাগছে মানে তুই কথাগুলো বলছিস খুব ভালো বলছিস। হ্যাঁ হ্যাঁ তো আহ প্রথম ঠাকুর দেখার পরে দেখ যখন প্রথম ঠাকুর টা দেখতে গেলাম তো ওখানে অনেক লোকজনই ছিল, অনেক মানুষ ছিল আর যদি বলা হয় দেখ, ঐ ওই খানে যখন গেলাম তখন ঐখান কার ঠাকুর মশাই আর কি যিনি পূজা করতেন সে কিন্তু আমাকে চেনে তার কারণ আহ সে যখন মাঝে মধ্যে, মন্দিরের দিকে যেত তখন তাকে আমি কিন্তু কথা বলতাম। তো যাওয়ার পরে পুজো করছে, মানে পুজো শুরু করে নি তখন আর কি তো বললো বস প্রসাদ টা প্রসাদ টা নিয়ে যাবে তো বললাম কোনো অসুবিধা নেই, আহ ঠাকুরমশাই আমরা তো একটু ঘুরে আসছি নিয়ে তখন আসবো তাই বললাম, নিয়র তারপর তো ঘুরে এলাম বললাম বললো ঠিক আছে নিয়ে ওখান থেকে চলে এলাম, মানে প্রথম প্যান্ডেল থেকে তারপরে চলে এলাম বুঝতে পারলি তো? হ্যাঁ আমি বুঝছি মানে তুই তোর বন্ধুদের সাথে প্রথমে পাড়ার যে সব থেকে ভালো ঠাকুর মানে পূজামণ্ডপ, সেখানে প্রথমে ঘুরলি তারপরে এ তুই ঐখান থেকে চলে এলি অন্য একটা মণ্ডপে যাওয়ার জন্য তাই তো? একদম একদম একদম একদম ঠিক বলেছিস তো ওখান থেকে মানে প্রথম মণ্ডপ থেকে তারপর চলে আসার পরে মানে দ্বিতীয় মণ্ডপে যখন গেলাম তখন দ্বিতীয় মণ্ডপের কথা যদি বলা হয়, তো দ্বিতীয় মণ্ডলের দ্বিতীয় মণ্ডপের ঠাকুরতা একটু আর কি বড়োই ছিল মানে ওর থেকে একটু বড়োই ছিল, তো ঐখানে দেখলাম যে minimum যদি ছেলেমেয়ের কথা বলি তো মেয়েই বেশি উপস্থিত ছিল ওই মণ্ডপে, আর বলিস না ভাই তোকে তো একটা কথা মজার কথা একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম একটা মেয়ে আমি চিনিই না হঠাৎ আমাকে ওই মেয়েটা বলছে যে তোমার নাম কি? আমি তো ওর কথা শুনেই মানে আশ্চর্য বলি এই মেয়েটা আমাকে কিভাবে চিনলো কোথায় দেখলো? আমি বললাম আমার নাম এটাই তো বলছে যে তোমাকে আমি ফেইসবুক এ দেখেছি friends পাঠিয়েছি but তুমি friend request accept করো নি তো বললাম ও আচ্ছা আচ্ছা আমি দেখি নি হয়তো তাই বললাম, তো বলছে হ্যাঁ আমার নাম লিজা নাম আছে, তুমি এইটা, মানে accept তা করবো বললাম ঠিক আছে তো আমি সেই খানে friend রা বললো কিরে ভাই ওরা মজা নিতে লাগলো কি বেপার কে ভাই? না ভাই সেরকম কিছু না আমি তো চিনিই না ওকে ও just বললো তাই শুনলাম।

তখন বন্ধুদেরকে বললাম যে আমার bike নেই এখন আপাতত বুজছিস তো তোদের তো bike আছে তো totally আমাদের চারটা bike ছিল and. আহ তো প্রত্যেকটা bike এ কিন্তু দুটো করে ছেলে ছিল, মানে totally আঠটা ছেলে ঠিকআছে, তো বললাম তাহলে এক কাজ কর এইবার দূরের ঠাকুর কয়েকটা দেখে আসি মানে নাহলে দূরের না দেখে আসি তো অনেক রাত হয়ে যাবে আসতে তো তারপরে দূরের গেলাম, হ্যাঁ তা ঠিক তা মানে তো কাছের ঠাকুর দেখে সময়টা নষ্ট করার তো ও তো যাই না পুজোর চারটা দিন, ছাড়তে দিনই ধর বিভিন্ন রকম ঠাকুর উম দেখতে হবে এবার ঘুরে ঘুরে দেখে উম মানে, এ judge করতে হবে যে কোনটা সব থেকে ভালো বা কোন পুজো মণ্ডপ তা সব থেকে ভালো ও মানে সাজিয়ে তৈরী করা হয়েছে, বা পুজো মণ্ডপের ঠাকুরটা দেখতে হবে এ মানে কেমন ভাবে সাজসজ্জাই পরিণত করা হয়েছে এ সেটা ঠিকই করেছিস তুই, তুই যে ঘুরেছিলি তো সব থেকে ভালো কোন ঠাকুর টা আহ তোর লেগেছিলো বা কোন মণ্ডপের ঠাকুরটা বা ক্লাব এর নাম বা ঠাকুর সম্পৰ্কে দুই একটা কথা বল আমি একটু শুনি, তারপরে আমি বলবো যে আমার কোন গুলো ভালো লেগেছে বা তেমন টা, অবশ্যই অবশ্যই ঠাকুরের নাম তো বলবো যাক তো তারপর থেকে দেখ bike নিয়ে গেলাম তখন মানে সব থেকে দূরের যেটা ছিল আর কি আমাদের মানে বাড়ি থেকে যদি ধরি তোর এগারো কিলোমিটার রাস্তা, মানে ওখানে গেলাম ওখানে যাওয়ার পরে ওখানে কিছু দোকানে দাঁড়ালাম কিছু খেলাম খাওয়াদাওয়া এর কিছু করলাম ফুচকা, পাপড়ি চাট এইগুলো খেলাম, খাওয়ার পরে, ওই ঠাকুরটা দেখলাম কিন্তু সব থেকে আমাদের এইখানে মানে যতটা ঠাকুর দেখলাম আমরা আগে তার থেকে কিন্তু সবথেকে বড়ো ঠাকুর ছিল ওখানে আর panel টাও কিন্তু সবথেকে সুন্দর ছিল ওখানে, মানে ঠাকুর ও যেমন সুন্দর ছিল panel টাও,

ওখানে খাওয়া দাওয়া করে দুই তিনটে সেলফিশ নিলাম সবাই মিলে ছবিটবি তুললাম দিয়ে ঐখান, ঐখান থেকে কিন্তু বেরিয়ে চলে এলাম। কিন্তু তোকে আমার মনে হয় আমরা যতগুলো ঠাকুর দেখেছি ঐ টাই কিন্তু আমার মনে হচ্ছে best. মানে যেটা আগে দেখে মানে দেখে এলাম আর কি দশকিলোমিটার পর এগারো কিলোমিটার পর ঐটাই কিন্তু সবথেকে best ছিল মানে আমাদের কলকাতা শহরের মধ্যে বুঝতে পারছিস তো? হ্যাঁ সেটা বুঝতে পারছি ধর হয়তো মানে কলকাতা যেহেতু শহর তারপরে হয়তো খুব ভালো একটা জায়গা বা কোনো একটা ভালো ক্লাব হবে এ এ তারজন্য হয়তো ঠাকুর-টাকুর সুন্দর ভাবে মানে প্রতিষ্ঠিত হয়েছে, আহ ভালো ভাবে ধরে তৈরী করা হয়েছে যেহেতু সকলে তো ঠাকুর দেখতে আসবে পুজোর সময় হয়তো কি হয় মানে ধর দেখছিস যে শহরে যখন তুই ঠাকুর দেখতে বেরোস বা কোনো পুজো দেখতে বেরোস দেখবি এক ই, শহরের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন থাকে তাদের মধ্যে কিন্তু competition হয়, যে কার কে সব থেকে প্যান্ডেল করছে বা কে সবথেকে ঠাকুরের মূর্তি করছে এ বা কার টা সব থেকে বেশি ভালো হচ্ছে এইজন্যই কিন্তু, শহরের ঠাকুর গুলো খুব সুন্দর ভাবে তৈরী করা বা প্যান্ডেল গুলো তৈরী করা হয় এতে কিন্তু খুব ভালো লাগে এ মানে বলতে গেলে মানে যারা ধর ঘুরতে হয় বা দেখতে যাই তাদেরও কিন্তু খুব ভালো লাগে তার কিন্তু খুব আনন্দিত হয়। একদম একদম একদম শহরের মানে শহররের ঠাকুরের কথা দেখ গ্রামের আমি বলতে পারলাম না ঠিক কিন্তু শহরের কথা যদি আমি বলি, শহররের ঠাকুরের পিছনে, মানে এককোটি দুকোটি তিনকোটি এরকম কত কোটি টাকা খরচ করে দেয় মানে ঠাকুরটা বানাতে, মানে তাহলে ভাব যদি কোটি তাকাই ঠাকুর একটা তৈরী করে একখান, minimum আমি উদাহরণ দিচ্ছি, এক কোটি টাকায় যদি একটা বাড়ি তৈরি করে সে বাড়িটা কিরকম হবে ভাব তাহলে তো সেই জায়গায় তো এক কোটি টাকার একটা মাটির ঠাকুর থাকো তৈরি করছে ভাবছে কত কত সুন্দর আর কত ভালো হবে, হ্যাঁ দেখ এদিক দিয়ে বলতে গেলে সেটা একটা ঠিক আর একটা সব থেকে বেশি ব্যাপার হচ্ছে কি বলতো তোর মানে টাকাটা সব সময় কিন্তু পুজোর ক্ষেত্রে mandatory লাগে না। মানে এই যে বাঙালির সব থেকে বড় উৎসব ধর দুর্গাপুজো। মানে এথে কিন্তু বাঙালির আবেগ প্রবন ভালোবাসা মানে সবকিছু জড়িয়ে কিন্তু জড়িয়ে আছে কি বলতো আমি এটাতে ঠাকুর এই পুজোতে, মানুষ যে টাকার দিক থেকে খরচা করে বা ভেবেচিন্তে খরচা করে সেটা কিন্তু নয়। বাঙালি কিন্তু সার বছরের আয় ব্যায় বা income এর যত টাকা আছে যেমনভাবে বাঙালি মানে খুশি খুশি মত, খরচা করে ফেলে, আরেকটা কথা কি দেখবি যেমনটা হয় তোদের ঈদের সময় তোরা নতুন বস্ত্র পড়িস নিয়ে যেমন করেই হোক কিনে একটা বস্ত্র কিন্তু নতুন বস্ত্র পড়িস। এ ধর্মের সবচেয়ে বড় উৎসব একটা তেমনি বাঙালির সবথেকে বড় উৎসব কিন্তু দুর্গাপুজো এই সময় কিন্তু বাঙালিরা যেভাবেই হোক বা যে যেখানেই থাকুক বা বাইরে খাটতে গেল বা অন্য একটা দেশে,

এ খুব আনন্দ হৈচৈ করে কিন্তু আ উহ মানে তোর পার করে কিন্তু এইটা খুব ভালো দিক বলতে গেলে ভালো বিষয় যে সবাই মিলে একসাথে পুজোটা আনন্দযে যেহেতু করে মজা করে কিন্তু,

হ্যাঁ হ্যাঁ একদম একদম খুব সুন্দর তুই যেটা বললি প্রথমত ঠিকই বললি যে আমাদের যেমন ঈদ তা আর কি বড় আরকি তো যেমন আমাদের মুসলিমদের ক্ষেত্রে সেই রকম তোদের কিন্তু। ওই পূজাটা খুব বড় মানে তোদের ওই হিন্দুদের ক্ষেত্রে তো এটা নিয়ে কোন ব্যাপার না আর যেটা বলছিলাম আমার টা পুরোটা বললাম আর কি, তোরটা বল এবার যে তোর কি মানে কোথায় গিয়েছিলি? কোথায় কোথায় ঘুরতে গেছিলি? গার্লফ্রেন্ডের সঙ্গে গিয়েছিলিস কেমন enjoy করলি আনন্দ করলি কেমন বল?

দেখ শালা আমি তোকে বলি girlfriend কথা যখন বললি খুব একটা হাসি পেল, তো সেরকম ভাবে এখন গার্লফ্রেন্ড মানে হয়নি, তাহলে প্রতি বছর কিন্তু আমি উম পুজোতে ঠাকুর দেখতে বন্ধুদের সাথে বের হয়। এই বছর আমি ঠাকুর দেখতে গেছিলাম মানে আমাদের আমাদের একটু কাছে শহর মানে তুই হয়তো সাঁইথিয়া নামটা শুনে থাকবি, তুই নিশ্চয়ই শুনেছিস? হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ তু হয়তো এসেছিস ও এই সাঁইথিয়া শহরে বা কোনদিন ওদিক দিয়ে আমার বাড়িতে এসেছিস মানে ভালোভাবেই তো জানিস মানে সাঁইথিয়া সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওই দিক দিয়ে গিয়েছিলাম তোদের বাড়ি আর কি তো তারপর বল? হ্যাঁ তা আমি ওখানেই ধর ঠাকুর দেখতে গিয়েছিলাম ঠিক আছে তা আমরা বেরিয়েছিলাম চার পাঁচজন জন বন্ধু মিলে এ মানে বাইকে করে গিয়েছিলাম আম তাছাড়া শহরে ঠাকুর গুলো দেখলাম বিভিন্ন রকম ক্লাব আছে ধর। তার এক একটা ক্লাবের পর এক একটা ক্লাব মানে ক্লাব গুলো আছে ফলে main রাস্তায় ধারে, ফলে আমাদের খুব একটা অসুবিধা সম্মুখীন হতে হয়নি। তবে আমরা সবাই গাড়িতে গাড়িতে একটা জায়গা stand করে তারপর কিন্তু আমরা পায়ে হেটে ঘুরেছিলাম। এটা খুব ভালো লেগেছিল ঠাকুর গুলো দেখতে একটা তার মধ্যে একটা আমার খুব ভালো লেগেছিল ও যেটা ক্লাবের নাম হচ্ছে অরুণাদ্বয় ক্লাব তুই হয়তো নামটা শুনে থাকবি বা থাকবি না হয়তো, সে বছর ঠাকুরটা খুব সুন্দর করেছিলতোর। রুপোর ঠাকুর করেছিল সে বছর মানে মা দুর্গার মূর্তির উপর তৈরি করেছিল এবং ঠাকুরের যে এ মানে main মূর্তি মানে যেটা ধর সব থেকে বড়ো মূর্তি তৈরী করেছিল সেটা কিন্তু বিভিন্ন প্রকার জিনিস দিয়ে তৈরী করে, এইসব দিয়ে কিন্তু ঠাকুরের মূর্তিটা তৈরী করা হয়েছিল আর ঠাকুরের যেটা ধরে ছোট ছিল মানে ছোট একটা ঠাকুর করা হয়েছিল তার ই থেকে একটা ছোট ঠাকুর এটা কিন্তু পুরোটাই রুপোর ছিল মানে এটা কিন্তু হয়তো খবরের প্রত্যেকটা channel এ বা news channel এ তুই হয়তো দেখে থাকবি। তা তুই কি এইরকম কোনো খবর শুনেছিলিস যে আমাদের সাঁইথিয়া শহর এ এমন একটা ঠাকুর হইয়াছিল বা এই club এ, হ্যাঁ হ্যাঁ আমি কয়দিন আগে শুনেছিলাম যে সাই সাঁইথিয়া না আমি নামটা ঠিক শুনি মানে বুঝতে পারিনি আর কি, যে এই শহর এ, একটা রুপোর উম ঠাকুর তৈরী করেছে সেটা দেখলাম অনেক বড়ো আর কি খুব সুন্দর দেখতে চাঁদির মতো চকচক করছিলো আর কি তো সেইটাই শুনেছিলাম কিন্তু আমি শহরটার নামটা শুনতে পাই নি আর কি, হ্যাঁ তুই ধরে ঠিকই শুনেছিস মানে তুই শহরের নামটা হয়তো খেয়াল করিস নি সেটা আমাদের সাঁইথিয়া শহরই ছিল সেইটা সেবছরই সব থেকে মানে best মণ্ডপ বা best মূর্তির দিক থেকে বা best পুজোকমিটির দিক থেকে কিন্তু, ওই ক্লাবটাই ধরে প্রথম হয়েছিল খুব সুন্দর একটা মূর্তি বা প্রতিভাবান কিন্তু তারা রুপোর মূর্তি তার পাশাপাশি তৈরী করেছিল এমন কি তারা যে একটা যে পুজোতে একটা দেখবি theme তৈরী করে ঠিক আছে মানে বিভিন্ন রকম ধরে কি বলবো, বিভিন্ন রকম উম এ তোর ওটা কি বলবো বিভিন্ন রকম মানে একটা বেশ বেশ কি বলবো ও মানে সুন্দর ভাবে সাজিয়ে একটা ভালো রকম theme তৈরী করে, এবছর তারা যে theme টা করেছিল সেটা হচ্ছে কি ই সতীপীঠের এক্কান্ন টা, আর সতীপীঠের কথা তো নিশ্চই শুনে থাকবি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই শুনেছি ওটা। হ্যাঁ তা সেবছর কিন্তু ওখানে মানে একান্নটা যে সতীপীঠ আছে বিভিন্ন রকম মন্দিরের একটা একটা কিন্তু মা সতীর যে খন্ড সেই খন্ডগুলো কিন্তু তৈরি করেছিল। তোদের যেমন নলহাটি নলাটেশ্বরী ই থাকবে তারপরে তোদের কোলকাতায় হয়তো কোনো একটা দক্ষিণেশ্বরের কালী মন্দির সেটা আরো কিন্তু সতীপীঠ সেটা তার মন্দিরটা মানে তৈরী করা হয়েছিল, তারপর তারাপীঠ নিশ্চয়ই নাম শুনেছিস বিভিন্ন যে সতী পীঠ গুলো আছে, একটা একটা করে ওই মন্দির কিন্তু তৈরি করা হয়েছিল। এটা কিন্তু খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরী হয়েছিলো, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরী হয়েছিলো ফলে কি হয়েছিল ওই যে যারা তোর কোনোদিন একান্নটা সতীপীঠ দেখে নি তারা হয়তো ওই পুজো মণ্ডপে গিয়ে এই যে একান্নটা সতী পীঠ মানে তারা তৈরী করেছিল সেটা দেখে কিন্তু তাদের, একটা ধারণা কিন্তু তৈরী হয়েছিল ফলে তাদের ওখানে যাওয়ার আগ্রহও টা হয়তো বেশি বেড়ে গিয়েছিলো okay. হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক বলেছিস খুব ভালোই হলো, মানে শুনতে খুব ভালো লাগছে আর কি আর তোকে বলছিলাম দেখ আমি আজ বাকিটা যেটা আছে থাকবে সেটা পরবর্তী শুনে নেব। তার কারণ মা আমাকে ডাকছে খেতে অনেকক্ষণ ধরে। তো খাবার নিয়ে বসে আছে আর কি একাই খাবে না সবাই একসঙ্গেই খাবো আরকি তারজন্য, তো পরবর্তীতে তোকে আমি একটু পরে কল করছি নাহলে আমি কালকে আবার কল করবো যদি আজকে time না থাকছে তাহলে ঠিক আছে? হ্যাঁ বেশ তুই সেইটা ভালোই বললি ধর ধর কাকিমা হয়তো বসে আছে তোর খাবার জন্য তুই খেয়ে নে আর আমি ও দেখ অনেকটা আগে বাড়ি থেকে বের হয়েছি ই মানে আমিও বাড়ির দিকে যাবো, কথা বলতে বলতে তোর সাথে রাস্তায় চলে এসেছি বাড়ি থেকে খুব ভালো লাগলো তোর সাথে কথা বলে তা তুই একদিন সময় করে আমাকে ফোন এই সব পরে আলোচনা করবো আরো বিভিন্ন রকম পুজো আছে সেই সম্পর্কে আমি পরে বলবো, আমাদের বিভিন্ন রকম ভালো পুজো হয়েছে খুব সুন্দর লেগেছে তা বেশ তাহলে তুই রাখ আহ পরে আমাকে কিন্তু সময় বের করে ক্কিন্তু কল করিস, আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে, হ্যাঁ বেশ ঠিক আছে,